এখানে একটু শপিং মল -এর ভেতরের দৃশ্য কে দেখানো হয়েছে যেখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে কিছু মানুষ এসকেলেটর দিয়ে --

লেখা রয়েছে যেখানে ওয়েলকাম টু মেদনীপুর কলেজ এবং একটি কলেজ -এর লোক ও দেখানো হয়েছে আর পেছনদিকে একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে একটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে এবং একটি বাইক -এ দুটি ছেলে রয়েছে আর দুটি মহিলা দুটি লোক হেটে যাচ্ছে এবং এখানে প্রচুর গাছপালা মাঠ ।

এবং কিছু পেছন থেকে ঘন জঙ্গল ও দেখা যাচ্ছে আশেপাশে প্রচুর মানুষজনকে দেখা যাচ্ছে এখানে সূর্যের আলো মেঘ রয়েছে।

দেখা যাচ্ছে আশেপাশ কিছু জলের বোতল একটি একটি কেটলি কিছু কাঠ দেখা যাচ্ছে ।

তাদের দাড়ি শেভ করে দেয়া হচ্ছে। এবং এখানে দুটো নাপিত রয়েছে। যারা তাদের দাড়ি শেভ করেছে। এবং--

এখানে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে যেখানে কিছু জায়গায় ঘাস রয়েছে আবার কিছু জায়গায় ঘাস নেই আর এখানে কিছু ছেলেকে এক এক জোট হয়ে দেখা যাচ্ছে।

আর ও কিছু বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে আশেপাশ কিছু দোকান পাঠ ফোন এর টাওয়ার বড় বড় কিছু লাইট ।

কাঁচের দরজা করা রয়েছে বাইরে কিছু লালা রঙের চেয়ার রাখা রয়েছে এবং কার্পেট পাতা রয়েছে আরেকটু ।